এখানে আমরা একটি কলকাতার শহর দেখতে পাচ্ছি। অ্যাঁ রাস্তাটিকে দেখে আপনারা বুঝতে পারবেন এটা কলকাতারই রাস্তা আর উপর থেকে একটি ব্রিজ ও চলে গিয়েছে রাস্তাটি-ই একটি-ই--

এখানে আমরা একটি -এ সুন্দর একটা মন্দির মত দেখতে পাচ্ছি যার ভিতরে -এ-একটি মূর্তি সোনালী রঙের বসানো রয়েছে এবং নিচে যে স্ট্যান্ড টি সেটি সাদা রঙের সেখানে একজন ছেলে--

এখানে আমরা একটি কলেজ দেখতে পাচ্ছি দেখুন কলেজ টি অনেকটা জায়গা জুড়ে রয়েছে কলেজে র সামনে প্রচুর স্টুডেন্টদের ভিড় সেখানে কিছু বাইক ও দাঁড় করানো রয়েছে ।